এখানে একটি কাপড়ের দোকান দেখতে পারছি।

স্টারের সামনে দুটি ফুলের টব দেখতে পারছি।

একটি ক্যাচি রাখা দেখতে পাচ্ছি।

ঘটে মিউজিক সিস্টেম দেখতে পারছি।

গাছপালার পেছনে আমি একটি টাওয়ার দেখতে পারছি।

এবং সূর্য অস্ত্র যাচ্ছে বলে দেখা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

দোকানের তারিয়ার উপর অনেকগুলো উজালা প্যারাশুটের বোতল দেখতে পাচ্ছি।

লোকের পেছনে অনেকগুলো রড দেখতে পাচ্ছি।

ছাত্রদের পিছনে লোহার গ্রীল দেখতে পাচ্ছি।

পার্কে অনেকগুলো গাছ দেখতে পারছি।

পাশে অনেকগুলো গাছপালাও দেখতে পারছি।

এখানে একটা দোকান দেখতে পারছি।

প্যান্ডেলের পেছনে অনেকগুলো গাছপালা দেখতে পাচ্ছি।

মলের ভিতর আরো টুল দেখতে পারছি।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি দোকানের ভিতরে অনেকগুলো ফ্রিজ দেখতে পাচ্ছি।

এখানে একটি পার্ক দেখতে পারছি।

সাইডে আরও দুইটি মোটরসাইকেল দেখতে পাচ্ছি।